হ্যা কুয়াশাতে বিছু মরে গেছে যেগুল চাষিদের হাতে হাত যায় সারাবছরে খাবার পেয়ে না পেয়ে মরতে পারে তো এটা তো মুশকিল। সব খেটে খাওয়া মানুষ, এত পয়সা পাবে কোথায়?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

হ্যাঁ ধান পুত্তে জানি কিন্তু কাটতে জানি না।

হ্যাঁ। ধান পুত্তে পারবো কি বল ধানটা পুত্তে খালি জলে জলে মজা লাগে ধানটা পুত্তে। ও তা জলে যেরকম মজা মানে তারমধ্যে থেকে তো আবার এখন আবহাওয়া change হচ্ছে ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ ওইটাই ওইটাই তো ভায় লাগছে আবার এখন জলে জলে জল ঘেটে ঘেটে যখন ঠান্ডা হ্যাঁ ঠাণ্ডা-ফাণ্ডা লেগে যাবে তখন খুব অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ তো আর বছর ধান পুতেছিলি? হ্যাঁ আর বছর পুতেছিলাম প্রায় দুই ভিগার মতন ধান পুতেছিলাম আমরা। ও তা কি রকম ফলন হয়েছিল? বেশ ভালোই হয়েছিল। বলবো না ভালোই হয়েছে কিন্তু বেশ ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ আর বলিস না আমাদের ও সেই তাই। আর সেই আমাদের ও বিছুনগুলো সেই লাল লাল হয়ে গেছে এই কারণে সেই আবহাওয়া পরিবর্তন নয় আবহাওয়া পরিবর্তন এর ফলে ধর, বিচুনগুলো বড় হতে পারছে না লাল হয়ে গেছে। জুড়া দিয়ে এখন তোর মোটামুটি ঠিকি আছে এবার বছর পর বিচুনটা, চাষ দিয়ে দিব চাষ দেওয়ার পর ধান পুত্তে হবে। আর বছর তো সব বরফে সব ধান ভরিয়ে দিয়েছিল। হ্যাঁ তুমি ঠিকি বলেছো। আর বছর ধর এই আমারটা আবহাওয়া পরিবর্তনের এলো না সেই পাথর কুচি পড়ছে যত ধান ছিল সব, ধানগুলো নষ্ট হয়ে গেছিল। কি রকম হাওয়া দিছিল বলতো? হাওয়া আবার জল আবাই পাথর। জল পড়তে পারছে না, পাথর কেম্নে পড়বে বল তো? ওইডাই তো ব্যাপার জল পড়ছে পড়ছে জলটা পড়ুক এবার জলের সঙ্গে সঙ্গে পাথর এবার পাথর পড়ার কারণে সে তো, আহ কৃষকরা যত ধান-ফান লাগাছিল যত কষ্ট সব ধানগুলো সব পড়ে গেছে এবার পড়ে যাওয়ার পর, ফলনটা কিন্তু বেশি হয়নি। আহ ও ফলন যু যুতটুকুন হয়েছিল তো পাথরে সব যে সব শেষ করে দিয়েছে।

এই যে আবহাওয়া পরিবর্তন হচ্ছে যার ফলে চাষীদের পক্ষে তো ক্ষতি হয়েছেই বা তা মানুষের তো প্রভাব পড়ছে সেটা। হ্যাঁ যটুকুন ধান হয়েছিল ধরলে, গরিবরা কি করবে বল তো? পাঁচ-দশকাটা লাগাইছে ওরা কি করছে বল তো? ওতে তো সব মাঠেই তো একবারে পাথর শেষ করে দিছে। হ্যাঁ মাঠের মধ্যেই তো সব শেষ করে দিছে। কি আর করবে বল? এখন ধানের সমস্যা। তা তোর কটা জমি কাটন দেওয়া হল? এই তিনটা দিয়েছি আর একটা বাকি আছে ওইটাও দিয়ে দিব ঐটার জল হলে তো ওইটার tractor আসছে না tractor অন্য মাঠে গিয়েছে। এখন আসছে।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 না ডুকবে না ডুকতো কিন্তু আর তখন ও আমাদের জমিতে জল ছিলনা তা তখন অন্য জমিগুলার চাষ করছিল। তখন tractor ছিল এখন তো আমাদের জমিটার জল হয়ে গেছে কিন্তু অন্যদিকে চাষ করতে গেলে তো আর ও আসবে তো বটেই tractor ওই চলে যাবে চাষটা দিয়ে দিবি। এখন তো সুবিধা দিয়ে দিয়েছে আগে তো নাঙ্গলের মাধ্যমে চাষ করতে হত। গরুর নাঙ্গল দিয়ে। হ্যাঁ এখন তাউ tractor উঠে এখন তাউ সুবিধা হয়ে গেছে। হ্যাঁ সুবিধা মানে খুবই সুবিধা মানুষের সুবিধা হয়েছে। আগে ধর সেই দুই তিন চার দিন লেগে যেত কিন্তু এখনকার দিনে এখন সেটাও time লাগে না খুব অল্প time এ হয়ে যায় সেটা। তো কোন আবহাওয়া সব চাইতে ভালো লাগে? গরম না ঠান্ডা না বৃষ্টি? আমাকে ধর আবহাওয়া বলতে মূলত ওই সেইরকম না মানে না গরম না আহ ঠান্ডা নাতিশীতোষ্ণ আবহাওয়া। না গরম লাগবে না ঠান্ডা লাগবে এই যে আবহাওয়াটা meddile ডো middle point যে ওইটা ভালো লাগে। হ্যাঁ ওইটাতে আমারও ভালোলাগে। হ্যাঁ তুমি ঠিকই বলছো না গরম, গরমে যদি থাকো ঠিকতে পারবে না ঠান্ডা লাগবে। যদি ঠান্ডার সময় ভালো লাগে ঠান্ডাতে কেথা মুড়ি দিয়ে থাকবে। তো দেখ না গরম না শীত বা middle time এ দেখ একদম শান্তভাবে থাকবি। ওই আবহাওয়া টা ভালো।

হ্যাঁ যখন গরম আছে তখন বলছি ঠাণ্ডা যদি হতো এই গরমের সময়। আর যখন ঠান্ডা হচ্ছে তখন বলছি গরম যদি হতো এই সময়।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 শীতটাই বেশ ভালো লাগে কিন্তু শীতের মধ্যে একা সময়টা হুমকেশে, ব্যাপারটা কি বলতো? যখন রোদ করে না একবারেই করে না একবারে মেঘলা তো মেঘলা। তখন বেশি ঠান্ডা লাগছে আমাদের গ্রামের কিছু কিছু ছেলেপেলে তো চান করায় ভুলে গেল এত ঠান্ডায়। চানকরে না ভয়ে জানিস? হ্যাঁ ডুব দিতে খুব ভয় লাগছে তখন।

আবার যদি middle time তো দেখ না গরম লাগছে না ঠান্ডা লাগছে। চ্যান করতেও আরাম। হ্যাঁ, তুই তো আবার office যাস ওই সাতটা আটার দিকে তা, তুই ঠান্ডার সময় চ্যান করে যাস তুই?

হ্যাঁ মানে ঠান্ডার সময় ডুব দিতে খুব কষ্ট ভয় লাগে। আর তুই কি করিস ঠান্ডার সময়? চ্যান-ট্যান করিস নাকি?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 হ্যাঁ আহ আমরা তো তাউ একটা বাদ দি এক এক জনের ছেলে আছে তোর মাস তো মাস দশদিন তো দশদিন চ্যান করে না। কেউ record করছে সাতদিন, বারোদিন, চোদ্দোদিন এইভাবে কিছু কিছু ছেলে পাবি দেখবি। হ্যাঁ ওরা তো চ্যানই করে না। না চ্যান করে না। সবচেয়ে ঠান্ডাতে বেশি কষ্ট কাদের বলতো বয়স্কদের। হ্যাঁ ওরা কি করবে? ওরাতো ঠান্ডাতেই ইয়ে করে হ্যাঁ তা ঠান্ডায় চ্যান-ট্যান করতে পারবো না। যে ওদের তো যাই জর জালা আছে যা weather change হয়েছে। ওই ভাবে যদি weather change হতে হতে জর জালা হয়ে যায় পরে তো সবচেয়ে ঠান্ডাযেতে বয়স্কদের কষ্ট হয় বেশি। আমরা চ্যাংড়া ছেলে ধর নয়তো কোন রকম সহ্য করতে পারবো, ওরা তো পারবে না। না না ওরা অনেকেই রয়েছে দেখতে পাচ্ছিস না অনেকেই তো এখন ঠান্ডা অজর ঠান্ডা সহ্য করতে পারে না এমনি সব লুড়ে গেছে। হ্যাঁ তুই ঠিকই বলেছিস ঠান্ডা ধর অনেক প্রচুর ঠান্ডা বাড়ছে এইদিকে ঠান্ডা ওইদিকে ঠান্ডা। তো দার্জিলিং এ ধর প্রচুর ঠান্ডা থাকে। কি দার্জিলিং টা কেমন? কি ওখানকার? ওরে বাবারে দার্জিলিং এর কথা বলিস না। দার্জিলিং এ তো বরফ পড়ছে একবারে। হ্যাঁ আমি মনে করছিলাম দার্জিলিং বেড়াতে যাব। আর তোর কথাশুনে এবার আহ ধর দার্জিলিং ধর পাহারে তো আর জল এখানে তো বরফ-টরফ পড়ে আর তো শীতে তো যাওয়ায় যাবে না রে।

হ্যাঁ বরফ পড়ছে। বলতো ওখানকার মানুষ কি করে ঠিকে আছে? ওরাই জানে ওরা কি করে ঠিকে আছে। এত বরফ ঠান্ডা যে,

তুই ঠিকই বলেছিস যে আগে হাসপাতালে ভর্তি হয়ে মানে, কি বলে এইটা? পুরি ইয়ে হয়ে গেছে যেই যায়গায় থাকছে তোর, থেকে থেকে একটা অভ্যাস অভ্যাসের ব্যাপার আছে। অভ্যাস করে তো হয়ে গেছে। আহ আমরা ধর আমাদের যায়গায় ধর এই রকম আবহাওয়া, ছোট থেকে যেইটা থাকে না? যেইরকম অভ্যাসের ব্যাপার আছে। এখানে যদি দুই জন্মগ্রহণ করতিস তুই সেইরকম ও হয়ে যেতিস। হ্যাঁ একটা ছোট থেকে থাকলে তো অভ্যাস হয়ে যায়। আহ কোথায় যেহেতু

west indies না কি বলে না?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 হ্যাঁ ওখান কারি তো কালো কালো সব মানুষ। ওইটার যে ওইটা ওখানকার ঠান্ডা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 কি করবে বল? ওখানে ওরা বেশিভাগই তোর আহ মানে বেশি ভাগই গরমে এতটাই গরম যে ওরা সহ্য করে নিয়েছে। তারপরে নাই তাদের চামড়াটাই পুরো কালো হয়ে গেছে।

হ্যাঁ এত এত ওইখানে তাপমাত্রাটা রোদের অত তাপমাত্রার মধ্যে তো আমরা টিকতে পারবো না। তার জন্য তো ওই দেশের সব ছেলে বুড়া মানুষগুলা সব কালো কালো। হ্যাঁ আমি ধর আমি দেখেছিলাম কিসে বলতো যখন আমরা cricket খেলা দেখতাম।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 অন্তত বিভিন্ন ক্রিম মাখতে পারে সাদা হতে পারে কি ওরকম সাদা হতে পারে। কিন্তু যে না ওরা বললো না যে ওখানে একটা আবহাওয়া পরিবর্তন হচ্ছে ওদের আবহাওয়া টা খুবই গরম। ওরা সহ্য করতে পারে না। সেইজন্য ওখানকার আবহাওয়া এতই গরম যে সবাই কালো।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 শীতাম বলতে কি, শীত তো মনে হয় সে রকম আসে না। যেহেতু বা আসে ওইভাবে একমাসের জন্য হয়ে আসে। তার জন্য ওদের ওখানে খুব তাপমাত্রা। মানে ওখানে কি বলতো? কি?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 হ্যাঁ হতে পারে সূর্য মানে কি আমাদের তো একটু দূরত্ব বেশি। তো আমাদের লাগছে ওখান কার এখান থেকে দূরত্ব তেমন একটা মনে হয় কম। ওটাই সূর্য তো মনে হয় কাছে আছে। তার জন্য ওদের তাপমাত্রা বেশি।

আমাদের দিকে আবহাওয়া টা কি বলতো? আমাদের তিন রকম আবহাওয়া হয়েছে গরম ঠান্ডা নাতিশীতোষ্ণ। ওখানে কিন্তু আলাদা আবহাওয়া প্রত্যেক যায়গায় প্রত্যেকটা এইরকম আবহাওয়া। তাই না?

আমার তার জন্য মনে হচ্ছে ওদের ওখানে বিশাল তারজন্য অত গরম তাপমাত্রা। বুঝলি? হ্যাঁ ওইখানেও তো আছে ওদের তাপমাত্রা সহ্য করতে। ওরা যদি india তে থাকে কিন্তু ওরা ভাববে দেখ খুব শান্তিতে আছি। কেন না ওদের এত তাপমাত্রা সহ্য করে দিয়েছে যদি india তে আসে তো বলছে এই তাপমাত্রা কিছুই না আমাদের কাছে।

তারা এখানে এসে তো অত ঠান্ডাতে ওরা যদি একবার আসে না তাহলে তোমার ওদের ও তো শরীর খারাপ করতে পারে। না এ শরীরও খারাপ করতে পারে এবার প্রথম প্রথম থেকে তো ওদের ও শরীর খারাপ হবে। অবশ্যই আমরা যদি এখান থেকে ওদের দেশে যাই তো, আমাদের ও অবস্থা খুব খারপ হয়ে যাবে। হ্যাঁ ওইটাই মানে গরম থেকে যদি হঠাৎ যদি ঠান্ডা। ঠান্ডাই চলে আসে না? তা শরীর তো জ্বর তো হবেই তাদের। সেটাই বলছি ঠান্ডা গরম গরম ঠান্ডা এই যে একটা পরিবর্তন। পরিবর্তনের ফলে মানুষের কিন্তু খুব কষ্ট বাড়ছে। হ্যাঁ ওটাই মানে জ্বর জ্বরটা বেশি হচ্ছে।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 হ্যাঁ বিশ্বজিৎ তো এখন উঠতেই পারে না বিছানা থেকে। ওর যা এত জ্বর এত মানে ওর ডেঙ্গু নাকি জ্বর হয়েছে।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

মানতো না বটে এবং দেখ সারা রাত মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছে কারন আরো ঠান্ডা লেগে গেছে। এখন যা লিহর পড়ছে রাতের দিকে। হ্যাঁ রাতে তো ঘরের দিকে থাকতে হবে রাতে ধর প্রচন্ড ঠান্ডা। দেব তো এখন কাশছে খুব এখন খক খক খক করে কেশে আজকেও ঠান্ডা লেগেছে। কুয়াশা একদম সেলাচ্ছা হচ্ছে। হ্যাঁ, তা ও ডাক্তার দেখাইছে না দেখাই নি? দেবরে বললাম দেখ ঠান্ডায় থাকিস না ডাক্তার মাক্তার দেখ। দেব বলছে হ্যাঁ দেখাইছি। আমি বললাম ঠিক আছে ডাক্তার তো দেখাচ্ছিস তুই তখন কাজ কর। কয়েকটা বাসতির পাতা নে বাসতির পাতা কিছুটা আমি জানি তিতে তুই খেতে পারবি না। সামান্য পরিমাণ খাওয়া চেষ্টা কর।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 হ্যাঁ আমি শুনেছিলাম। অনেক তোর বললাম না? অনেকজন একটা gas থাকে না? ওর ভিতরে gas টাই যদি নাকে লেগে যায়। নাকটা সহ্য করতে পারবে না। হ্যাঁ এমন ও ঔষধ আছে যেমন যেগুলো উ খেলে বমি হয়ে যায়। হ্যাঁ এমন ধর ঔষধ থাকবে তোর যা খেয়ে ও বমি বমি লাগবে। কিছু করার নাই। এবং এবার ওর যেকোন মানে যে কোন ঔষধ তৈরী করছে ওই বাসের পাতা থেকেই তৈরী করে chemical-temical মিষ্ট-ফিস্টি ঠিক আছে ঔষধ ও খেতে ভালো লাগে। আর তুই যদি সেটা বুঝে খাস মাথা ধরলে জ্বর-ফর হলেও আমি তাড়াতাড়ি ঔষধ না ঔষধ খেলে ঠিক হয়ে যায়।

না না প্রতিদিন খাই না ধরলে একদিন খেলাম দু তিন দিন পর আরেকদিন আবার খেলাম তাও বেশি না সামান্য করে। সামান্য করে খাস তো তাই তো?

প্রথম দিন খেতে পারিনি প্রথম দিন আমি বমি লেগে গেছিল তারপরে আস্তে আস্তে খেতে খেতে এখন practice হয়ে গেছে। হ্যাঁ যেকোনো জিনিস প্রথম দিন খেতে ভালো লাগবে না যে কোনো খাবারই ধর যে জিনিস খাস না।

সেরকম ব্যাপার ওই প্রথম পারিস না আস্তে আস্তে ধর পরিমাণ বাড়বে। ওটাতো তিতে একেবারে। হ্যাঁ তিতো মানে কি ধর তোর তো তিতো খেয়ে তো অসুস্থ হয়ে পড়বি না তোর শুধু জ্বর টা ভালো হবে তিতো খেয়েছিস।

হ্যাঁ আমি আজকে তোর অফিসে একটা মিটিং থাকবে ঠিক আছে সবাইকে আসতে বলেছে। আহ সব আসে থাকে বুঝলি ওদেরকেও আসতে বলেছে তো মিটিংয়ে তো আমিও চলে এলাম মিটিংয়ে কি করব বল। তা আজ কালে তুই সকালবেলায় ডুব দিয়ে গেছিস আমিতো এখনো ঠাণ্ডার ভয়ে ডুব দিতেই পারি নারে। ডূব দেওয়া হ্যাঁ আমি আজকে ডুব দিয়েছি এবং কি বলতো না বললে চান টা করে ফেলেছি কি করবো ওখানে তো tubewell নাই । তো গ্রামেরদিকে বাপরে টিকতে পারি না মানে একটা বিশাল ব্যাপার মানে চান করা মানে একটা বিশাল ব্যাপার।

হ্যাঁ জামাই খুলতে পারছিনা আবার রাতের দিকে তো বেশি লাগছে তাইনা?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 রাতে বেশি হওয়া লাগে। দিনে তাও হওয়া তো অল্প। হ্যাঁ তোর তো তোর সকালের দিকে একটু বেশি হাওয়া লাগে আর সকাল থেকে ধর রাতে বেশি একটু হাওয়া লাগে তাছাড়া দিনের দিকে তর ঠিকই আছে। মানে খানিক কি বলতো খানিক গরম করবে খানিক ঠান্ডা করবে সেই ঠান্ডা করছে তো একবারে ঠান্ডা করছে রাত তখন থাকতে পারে না বাইরে। হ্যাঁ সেটাই বলছি এবার ঠান্ডা কি একবার গরম পড়লো তো একবার ঠান্ডা পড়লো।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 হ্যাঁ দিনের বেলায় কি করবি রাত লাগছে এত যে ঠান্ডা লাগছে এইযে ঠান্ডার কারণে ওষুধ খেতে হচ্ছে। আমার সাথে বাবা মার ও তাই বাবা মার ও ঠান্ডা লেগে গেছে যে আবহাওয়া পরিবর্তন এভাবে আবহাওয়া পরিবর্তন হলে তো হবেনা।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 হ্যাঁ দেখ ধর রাতের বেলায় ঘুমের জায়গায় কিন্তু সকাল বেলায় উঠতে মনে হয় না। এখন তো আবার রাত ও বড় দিন টা ছোট। সেইটাই তো problem রাতটা বড় ঠিকই আছে কারণ ঠান্ডা কিছু লাগতেছে অসুবিধা নাই কিন্তু কিন্তু এবার ঘুমাতে ঘুমাতে যখন আমি একটু বাইরে যদি যেয়ে উঠতে হয়। এবার minus করার লাগে তখন উঠতে খুব কষ্টকর হয়।

তাহলে কত বিরক্ত হস আহ দেখ ওই time এ না যেয়েও পারবিনা উঠে যেতে হবে ঠান্ডা লাগবে কি কষ্ট।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 তখন বিশাল ব্যাপার আমিও চতাড়াতড়িলে আসি ঢুকে পড়ি এতো বিরক্ত লাগে যদি এই time এ হয় এগুলা। হ্যাঁ তাহলে আমি তো মানে জল তো খানিক জলে হাত ই করা মাত্র আবার কনকনেতে থাকতে পারিনা তখন।

বিশাল মানে বিশাল ব্যাপার তখন। হ্যা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 ও তাহলে ঠিক আছে আবহাওয়া পরিবর্তন হয়েছে তাইনা?

দেখ আবহাওয়া পরিবর্তন এবার আস্তে আস্তে দেখ গরম পড়বে গরমটা একটু ভালো লাগবে তারপর একটু দিবে।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 বেশ তাহলে।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 হ্যাঁ তাহলে phone করিস তাহলে আবার। আজ আমরা যে movie নিয়ে আলোচনা করতে শুরু করেছি সেটির নাম হচ্ছে Robot Robot movie টি রাজনীকান্থ এখানে নায়ক রাজনীকান্থ একজন scientist তিনি অনেক রকম machine তৈরি করে তিনি একটি Human Robot বানানোর চিন্তা ভাবনা করেছিলেন তো সেখান থেকে আহ সেখান থেকে movie শুরু হয় একটি Human Robot তার Lab এ তার Lab এ তিনি একটি কে Human Robot তৈরি করার চেষ্টা করছে তো তিনি তিনি গত দুবছর দুই থেকে তিন বছর তিনি কখনো lab থেকে বের হননি না বেরিয়ে না বেরিয়ে তিনি Robot বানানোর চিন্তাভাবনা করছিলেন তিনি Robot টিকে পুরোপুরি তৈরি করার পরেই পুরোপুরি তৈরি করার পরেই তাকে অনেকরকমভাবে অনেকরকমভাবে situation এ পৌঁছানোর চেষ্টা করেছিলো এতে Human Robot সমস্ত মানুষের মধ্যে Normal ভাবে চলতে পারে কিনা সেটা নিয়েই আজকের আলোচনা তো movie টি শুরু হয় একটি Lab নিয়ে তো Lab এ আমাদের রাজনীকান্থ রাজনীকান্থ তো সেখানে নিজের একটি Robot বানানোর চেষ্টা করে Robot টি তৈরি করতে করতে প্রায় ওনার গোটা তিন বছর সময় লেগে যায় তো তিন বছরের মধ্যে কার সাথে সেরকম কোনো যোগাযোগ নেই কারো সাথে সেরকম দেখা সাক্ষাত কথাবার্তা কোনোকিচ্ছুই নয় শুধু বানানোর চিন্তা এটা জানার পরে তার একটি girlfriend ছিলো। সেই girlfriend টি খুব ক্ষিপ্ত হয়ে যায় সে তার phone কোনো ভাবে তুলেনা SMS এর reply দেয়না কোনোভাবে কিছুই দেখা সাক্ষাত কিছুই করেনা তো সেই মুহূর্তে তার girlfriend খুবই রেগে গিয়েছিলো তো সে Human Robot বানানো নিয়ে ব্যাস্ত ছিলো সে Robot টি almost তৈরি করে ফেলেছিলো almost তৈরি করে ফেলেছিলো সে Robot টি তৈরি করার পরপরই সে জানতে পারে যে তার Robot কিছু একটা problem আছে তো Robot টির problem দেখার জন্য সে computer এ গেলো computer এ গিয়ে কিছু একটা file open করে সেটিকে দেখলো কি তৈরি করা আছে তার memory তাকে memory দেওয়া হলো সে memory তে normal একটি robot এ যেমন memory থাকে তেমনি ছোটবেলাকার বাচ্চার মতো memory এরা কিছু জানেনা বোঝেনা শোনেওনা সেরকম একটা memory ওর মধ্যে set করে দেওয়া হলো তার সব কথা শুনতে পারে ও বুঝতে পারে human এর সব কথা শুনতে পারে এবং বুঝতে পারে সেই ক্ষমতা ওকে দেওয়া হয়েছিলো তো তাদের দুটো stuff ছিলো রাজনীকান্থের দুটো stuff ছিলো যেখানে ওখানে lab এ ওখানে কাজ করতো lab এ ওখানে কাজ করার ফলে lab এ কাজ করার ফলে তারা জানতে পারে যে তারা ওই Robot টিকে almost তৈরি করে ফেলেছে তো তৈরি করার পরে তাকে বিভিন্ন রকম বিভিন্ন রকম দিতে শুরু করলো তো তাকে নিজের একটা স্পষ্ট চামড়া দেওয়া হলো চামড়া লাগানো হলো চুল সেটা লাগানো হলো লাগানোর পরে তাকে Human এর কাছে মানে মানুষজনের সাথে চলাফেরাতে help করতে শুরু করলো তো movie টি তার পরে দেখা যায় movie টির পরের scene এ দেখা যায় যে রাজনীকান্থ একটি saloon এ গিয়েছে সে Lab এর থেকে বের হয়ে Direct saloon এ গিয়েছিলো কারন দু তিন বছরেও নিজের চুল দাড়ি কাটেনি তার ফলে ওর চুল দাড়িগুলো প্রচুর পরিমানে বেড়ে গিয়েছিলো তো সেই সে চুল দাড়ি কাটতে saloon এ গিয়েছিলো তো saloon এ যাওয়ার পরেই তো saloon এ যাওয়ার পরে সবাই বললো সবাই রাজনীকান্থকে ভালো করে চিনতো বলে তাকে যেয়ে বললো যে কি হলো sir এতদিন আপনার কোনো দেখা সাক্ষাত নেই আপনি কোথাও গেছিলেন কি তো বললো না কোথাও যায়নি আমি একটি কাজ করছিলাম তো সেটা বলা মাত্রই বললো এই পাশেই আপনার কি আপনার কোনো ভাই টাই আছে নাকি এটা বলা মাত্রই না এ আমার কোনো ভাই না এ আমার নিজের নিজের মতো আমার নিজের কাছের মানুষ এটা বলা মাত্রই সে বললো সেই সেলুন ওয়ালা বললো যে sir আপনি কিছু কি পড়তে চান আপনার জন্য কি কিছু বই নিয়ে আসবো আপনি কিছুক্ষন wait করুন সেটা বলা মাত্রই বললো হ্যা ঠিকাছে সমস্যা নেই এটা বলা মাত্র বইগুলো নিয়ে আসা হলো সামনে বইগুলো নিয়ে আসা মাত্রই কিছুক্ষনের মধ্যে ও সমস্ত বইগুলো পড়ে ফেললো ও বললো আর কিছু magazine বা বই কিছু নেই বললো তাহলে একমাত্র আর একটা উপায় আছে telephone telephone biotree মানে telephone এর একটি বই তো বললো সেটাও ঠিকাছে তাহলে সেটাও চলবে সেটাও দিলো দেওয়ার পরে সে প্রত্যেকটা সে সেই বইটাও সে খুব running এ পড়ে ফেললো running এ পড়ে ফেল্মার পরে সে বললো সে বই পুরোটা মনে করে নিয়েছে সেই সেলুন ওয়ালা বললো পুরো বইটা মনে করে নিয়েছো বললো হ্যা পুরো বইটা আমার মনে পড়ে গিয়েছে তো সেখান থেকে সেলুনে আরো অনেক লোক ছিলো সে লোকগুলা জিজ্ঞেস করতে জিজ্ঞেস করতে শুরু করলো আমার নাম অমুক আমার number বলো সে গড়গড় করে number বলে দিতেই সবাই অবাক হয়ে গেলো এবং বললো great এটাই তো চাইছিলাম তারপরে আরেকজন নিজের number জানতে চেয়েছিলো আরেকজন নিজের number জানতে চাইলো তার পরপরই সে জানলো ঠিকাছে তাহলে আমিও বলি তারপরে সে বলা মাত্রই বললো তাহলে আপনার number টা বলছি number টা সেভাবে করে বলে দিলো বললো great এটাই তো চেয়েছিলাম তারপরে আরেকজন বললো আমার নাম অমুক